হ্যাঁ তাও আবার ওইগুলো এখন এখনকার গুলো তো তুই জানিসই না তোকে বলতে ভুলেই গেলছিলাম, তুই তো আর phone টন করিসন্যা আর তা কোনগুলা কোনগুলা পরে আমি তো বুলবো তুও বুলবি তো তোর দুঃখের কথা গুলা আমাকে ভাল লাগে শুনতে, কেউ বোলে তো আমাকে ভাল্লাগে কেনে বুলব না ? আমি ও বুলব, তুই ও বুল first এ তুই বল আমি বলব তাহলে। না মানে আমার সেই দুঃখ গুলো বলতে কি বলতে সেই তোকে সেই ওই স্নেহা মেয়েটাকে ভালোবাসতাম তখন সেই বুল্লে যে আহ এ নাও আ সেই আমার boyfriend এর সাথে কথা বলো তুমি তাই বললে না আমি কথা বললাম বলে কি হল, তুমি কে ? বলছে ওর boyfriend আমি বললাম তাহলে আমাকেও তো ভালোবাসত তোমাকে ও ভালোবাসে

তোর বাপের সাথে নাটক করলিনা। আমার সাথে কি করতে তু নাটক করতে আলছি তোর বাপের সাথে তুই নাটক করতে পারতিস, তোর মায়ের সাথে করতে পারতিস তু , আমার সাথে ঢ্যাং করতে করতে অলছিলি? আমি ওই বুললাম সেখান থেকে বুলেছি ওকে রাগের মাথায় অনেক কিছুই বুললাম। আমার ও কোস্ট গুলা হয় ওরা তো বুলার পরে জানিস তুইও অনেক কোস্ট ই হয় তো ঐরকম ই আরকি আরো দু চারটা আছে ধর আর বুলবোনা এইটাই বুলাম আর তুই তোর গুলা শুনি বুল, না আমি একটা কথা ভাবছি কি তু বলছি তোর life এ জীবনে এত দুঃখ কষ্ট, তা তোর সেই ছুড়ির এ কষ্ট হ্যাঁ রে? তা কোনো বাড়ি থেকে কোনো কিছুতে মনে হয় কষ্ট দুঃখ নাই হয়না ?

হয় বাড়ির দুঃখ গুলা কি বলতো? মা রা তো ধরে জন্ম দিয়েছে, এব্যার মা রা কিছু বললে এত মাথায় রাখিয়ে না, কিন্তু ধরে অন্য মেয়ে এসে ধর আমাকে জন্ম দেয়নি তন্ম দেয়নি কুনখানকার কে, এ ভালোবাসার নাটক বুলছে হেন্ বুলছে তো ওইগুলা তো বেশি কষ্ট পাবো না? আর মা রা তখনি মারবে তখনি কাছে টানবে ও তো মারা করবে না মা বাবার তো করে, তা ঐদিকটা কিছু লাগেনা বাড়ির কষ্ট এর দিকে ওয়ে এখন ওই মেয়েদের কষ্ট গুলাই ধর বেশি মুনে চলি আসে নিয়ে কষ্টটা পেয়ে বুঝলি হো আর আমার কি বলতো, এই দেখ তুই টি জানিস যে আমার ঘরে আমাকে একটাকা ও দেয় না গ্রামের ছেল্যা, আর বাপ্ তো চাষবাস করে খায়,

কি করব বোল, phone টন করা হয়না আর চাষ টাস কাজ গুলা করতে হচ্ছে জমিতে ধান উঠবে তো ধান উঠার লেগে এবার ধর সব ঠিক ফিক করতে হচ্ছে, উম সময় পেয়না তোর phone ও করতে পেয়না, বুজলিতো সারাদিন সেই ভুত খাটা খেতে এবার ধর আর phone করতে ভালো লাগে না মুন হয় না। তুও তো করতে পারিস তা তুও তো করিসনি বল। কেনে তোরা কি বললাম এখুনি আমার দুই তিন মাস ধরে recharge ছিল না মানে তার জন্যই তো শুধাইল যে phone করেছিলি ? কারন কি বুলতো যেদি phone করতি আমাকে পেতি না phone ঢুকতোই না এবার দুমাস থেকে ধর recharge নাই বুজলি আর তুই তো জানিস বাপ ঘর থেকে একটাকাও দেয়না। তারপরে ধর লুকান চুপান ধান বিচি ধর টাকা গুলা নিয়ে recharge টো করলে তারপরে প্যান্ট জামা টা কিনি। তারপরে boot কিনে ওইগুলা কিনি ওগলা কিনি বুঝলি তার কি করব এমনি করেই চালাতে হবে লই কি বলিস ? সেটই আবার কি বোলতো হয় মানে বাপের টাকা আবার চুরি করে আবার ফুটানি বেশি মারিস না বুঝলি তো, এই মানে ছাপড়ি তাপড়ি দেড় মতো হয়ে যাসনা মানে সেই বাপের এদিকে বাড়ি নাই আর এদিকে, এমনি style মারছে, যাতে দশ বিঘা জমি আছে হুম তারপরে তোর বড় বাড়ি আছে এমন style মারবে ওই ছোড়া রা, তুই ঐরকম ভাবে হইস না বুঝলি, তুই তো জানিস আমি এমনি করিনা আর সত্যি বলতে আমি কোনো করি না আমাকে নাহয় হয় বুঝলি দেখো আমরা গরিব মানুষ আমাদের ঘর নাই মাটির ঘর আমার তো মনে হয় তারলেগে ছেড়ে পালায় বুঝলি কারন এখনকার ছুড়ি গুলা লই বোল তাই লই? সেটাই সেটা ওই গুলো নি অত ভাবলে হবেনা বুঝলি ওয়্যা যেদিন রাতে কষ্ট হবে, সেদিন রাতে মিটিয়ে নিতে হবে বুঝলি তো,

কাকু তো ভালো আছে কাকিমা ও ভালো আছে ওই এর ধর সেই কাকুর নাকি সে একদিন পা তে লেগগেলছিলো তোর মানে ওই হোসা পরে গেলছিলো পা তে নি একটু লেগ গেলছিল মানে ওই গাছে একজন মানে ওই ডাল কাটছিল নিয়ে ওই অরে সেই কাকুর পায়ে তোর ওই ইয়া পরে গেছিল ভোসা পরে গিয়েছিল। নি পা টোতে আবার অনেক ব্যাথা পেয়াছিলো নি এখন ঠিক আছে ওষুধ টষুধ লাগালচ্ছিল খেয়েছিল দিয়ে এখন ঠিক আছে বুঝলি, তালে তো আর কোনো অসুবিধা নেই হ্যাঁটতে পারছিল তো হাঁটতে পারছিল ঐরকম করেই হাঁটছিল কি বুলব

তা বুঝলা আর এ কি বলছিলাম পড়াশুনা ছেড়ে দিয়েছিস না করলি তোর কথা কেমন কেটে কেটে আসছে রে ? শুনতে পাসনি ? তোর কথা কেটে কেটে আসছে অনেক্ষন থেকে কেনে শুন শুনতে পাইছিলা আবার পেয়েছি শুনতে তখন শুনতে পেয়েছিলাম না জানিনা এটা গ্রামে তো আর tower ফাওয়ার সেরকম থাকে থাকেনা কি বলব দুঃখের কথা এগুলা ও একটা দুঃখ এই যে free fire খেলবো তার ই জন্যই net থাকে না tower থাকেনা সরকার গুলো যে বলছিল এত tower গুলো বসেন দাও tower বসাইনাই কিবলব ভাই তো ফিরি fire খেলে কি পাস্ তও তোরা তোদের ? কি শুধু সবসময় ফিরি fire ফিরি fire যে করিস তা কি পাস্ খেলে ঐগুলো খেলে রে এবার দেখ সারাদিন কাজ করে যে একটুকু মন টা ভালো করব তা youtube কত দেখব ?হ্যাঁ youtube দেখে সারাদিন ভাল্লাগেনা বুঝলি তো সে বন্ধু গুলা বইলে যে এইটা এইগুলা কিনবি এই ফিরি fire টা নামবি diamond কিনবি তা আমি diamond আজ পর্যন্ত কিনতাই পারিনি কিনার মন করে তা দেখলাম যে না বেকার পয়সা খরচা করব না তও যায় খেইলা বেশ ভাল লাগে তুই খেলিস না ? আমি ঐগুলা খেলি না যা বলবি বল আমাকে ওগুলা ভাল্লাগেনা সারাদিন কাজ ফাজ করি ঐগুলো খেলতে আর মন হয়না আবার মোকে ভাললাগেনা আমি খেলিনা তুই ও খেলিস না ঐও চোখ তখ খারাপ হয়ে যাবে মাথা খারাপ হয়ে যাবে বাবা বুলে তাহলে দেখি আমি delete delete delete কর দেশি আর খেলবোনা তাহলে বুঝলি আর আর কি বলছিলাম ভাই বেশিদিন বলিস না কেন মাঠে জাইসিলাম বলে মেয়ে সেই হুম আস্ত নাকি স্যাপ না কি ছিল বুঝলি আমি মানে খিচে নিয়ে আসি দড়ি ভেবে ঐটা কান ই দিবে না মিম ভাই আমি কি বলব আমি তো তখন কিছু বুঝতে পারিনি মাথা ঘুরে পরে জাইছি তখন নিশ্চয় তখনি আবার হাসপাতালে নিয়ে গেছিলো আমি বা কিছুই জানিনা কি নিয়ে গেছিল না গেছিল এ আমি বাঁচার এ ছিল না আমার জানিস কবে অরে তুই তো আর কিছু বলিসনি তোর বাপ্ ও তো বলেনি কবে হইল বলেনি বা কি করে বলবে হোক ঠিক আছে রাখ ঠিক আছে বেশ রাখছি তাহলে পরে phone করব বুঝলি

ঠিক আছে রাখছি তাহলে

আমার নাম প্রিয়া মন্ডল আমি এখন Education সমন্ধে বলতে চাই

Education সাধারণত দুই প্রকারের হয় একটা বাড়ির আ বাড়ির থেকে শেখা যে আ আমাদের সাধারণ জ্ঞান আর যেটা আমরা আরেকটা হয় যেটা আমরা বাইরে গিয়ে অর্থাৎ School College থেকে আমরা যে শেখাটা পাই বাড়ির থেকে যেটা আমরা যে শেখাটা পাই সেটা হলো আ কিভাবে আমরা মানুষের সাথে কথা বলবো Politely ব্যবহার ভদ্র ব্যবহার যেটা আমরা বাড়ির থেকে পাই Then আরেকটা হলো যেটা আমাদেরকে বাইরে Means School এ যেতে হয় School এ গিয়ে School এর আ যে শেখাটা সেটা আমরা গ্রহণ করতে হয় যেটাকে পুঁথিগত শিক্ষা বলা হয় সাধারণত School এর Education টা চার প্রকারের হয় যেটা Primary আ Education আবার Upper Primary Secondary Higher Secondary

তো Primary Education এখনকার দিনে আ প্রা যে Private School And Government School এর মধ্যেও এখন কিছুটা পড়াশোনার Different আ এসছে Different এসছে এখন Private School গুলোতে ভীষণ পরিমানে আ ভীষণ ভালোভাবে একটা বাচ্ছাকে তৈরী করা হয় Then সেই জায়গায় এখন Government School এর পড়াশোনাটা সেরকম ভাবে বলবো উম অতটাও বাচ্ছাকে Strong তৈরী করে না তো আমি চাই যে এইভাবে পড়াশোনার দিকটা যেন একটু বেশি ভালোভাবে যাতে উন্নত হয় সে দিকটা যাতে উম হবে Ultimately হয়তো হবে

পড়াশুনোর পাশে পাশে খেলাধুলাকেও ভীষণভাবে Importance দেওয়া দরকার

হ্যাঁ কয়নান ভাই, কেমন আছেন? এই তো নাজমুল ভাই, কী অবস্থা, কেমন আছেন?

আচ্ছা ভাই শুনলাম আপনি নাকি খুব ভালোই চাষাবাদ করছেন.

এখন তো অন্য, অন্য ফসল চাষ করার দিকে আগ্রহ এত জানাচ্ছি মানে পরামর্শ নিছি

আপনার ভালো ঠিক করেছেন ভাই এটা একটা ঠিক সময় এই ফসল চাষাবাদ করার. আপনি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন. আমি খুব ভালো লাগছে আপনার কথাটা শুনে.

সে ওই জন্য আমরাও একটু হ্যাঁ আরেকটু আর্থিক সহযোগিতা বেঁচে যাব আর কি আপনি বলেন, নাকি বলেন. হ্যাঁ ভাই একদম ঠিক কথা বলেছেন, একদম ঠিক কথা বলেছেন ভাই আপনি একদম সঠিক কথা বলেছেন. আসলে ভাই কি জানেন আমিও চাষাবাদ করছি ভাই. এক ছোট মানে আমি আপনার কৃষক ভাই. আমার বাড়ির পাশে জমি আছে দু-বিঘা আমি জমির কাজ জমিতে মনে করেন টমেটো, টমেটোর চারপাশ দিয়ে পুঁইশাক তার চারিপাশ দিয়ে মনে করেন লাউ শাক তার চারি পাশ দিয়ে মনে করেন আমি এ ই লাল শাক চাষ করছি ভাই. ভাই পালং শাক কিন্তু আপনার বুনা উচিত ছিল ভাই, এখন পালং শাক কিন্তু অনেকটা ভালো শাক ভাই আর

ভাই পালং শাকের ব্যবস্থা করব.

ব্যাপার ট্যাপার | ভাই. এবার পালং শাক লাগাতে হবে কারণ ভাই আমাদের সবুজ শাক কিন্তু আমাদের জন্য অনেক উপকারী হ্যাঁ যার কিন্তু সবুজ শাক আমাদের খাওয়া ও~ অত্যন্ত বেশি জরুরি বেশি ভাই. সবুজ শাক লাগানো আপনার অত্যন্ত জরুরি ভাই এটাকে আপনাকে কিন্তু মানতেই হবে ভাই. জি ভাই একদম ঠিক কথা বলেছেন, ভাই আপনে একদম সঠিক কথা বলেছেন.

আপনে, আপনার ভাই ফলন কেমন হয়েছে ভাই? আপনি যে কী চাষ করলেন আমার তো সেটাই শোনা হলো না ভাই? আপনি কী চাষ করছেন ভাই? অ্যাঁ আমি তো বললামই প্রথমে যে এবার বন্যা একটু তাড়াতাড়ি সরে গেছিল তো তার কারণে আমি সরিষা বনেছিলাম ভাই. আমার তো সরিষা উঠে আসছে প্রায় আর আপনার ভাই সরিষায় কিন্তু অনেক লাভবান হয়েছি আমরা, বুঝতে পারলেন? কারণ অল্প একটা চাষে তারপরে পানি সেচ একবার দিয়েছিলাম হ্যাঁ যার মাধ্যমেই আর কি সরিষা অনেক ভালো হয়েছে ভাই অর এবার তো সরিষার বাজার দর অনেক মোটামুটি ভালই বেশি অ্যাঁ মানে সেদিক দিয়ে আমি মোটামুটি

হ্যাঁ ভাই ঠিক বলেছেন আপনি এহনই আমি আমি নিজেই মারতেছি যে এখন আমি এই সরিষা লাগিয়ে আসলে নিজে নিজে অনেকটা উপকৃত হয়েছি. আমাদের বাজারে অনেক টাকা দাম দিয়ে আর সরিষার কিনে খেতে হবে না আমি এটা দিয়েই করতে পা বুঝলেন ভাই? আপনি, আমার মনে হয় ভাই আপনার ক্ষেতে সরিষা লাগানো উচিত ছিল, যার মাধ্যমে আপনি আর কি সরিষার জন্য স্ট~ বা reserve করণ করতে পারতেন না, যা করার টা একটু টাকা পয়সা আর্থিক দিক দিয়ে

আমি এটা আমি পরের বছর ভেবে দেখবো ভাই, এবছর তো পারছিনা so এখন আমি যে চাষটা করেছি আমার টমেটো. আমার টমেটো কিন্তু অনেক ভালো ফলন দিয়েছে আপনি জানেন. আমি যেটুক বললাম টমেটোর পাশাপাশি সব সবজিগুলো আছে আমি কিন্তু ওগুলো বিক্রি করে ভালো টাকা income করতে পারব. হ্যাঁ ভাই আপনি টমেটো বিক্রি করে ভালো টাকা ইনকাম করতে পারবেন এবং ভাই আপনার যে টমেটো উৎপাদন করতেছেন এতে আপনার. পরিচর্যা কেমন কি নিচ্ছেন, আপনার টমেটো গাছের দিকে বা টমেটোর দিকে ও বৃষ্টি ইষ্টিতে তো কিছু

ভাই আপনাদের মনে করেন প্রথমে তিন-চারটা bed করেছিলা, bed এ টমেটো দিয়ে ছিটাফোটা দেয়ার পরই আমি ওই bed এই পানি দিয়েছিলাম পানি দেয়ার পরেই আমি ওই bed এ বাড়ির পাশাপাশি কিছু সার দিয়েছিলাম. ওই সার টা দেয়ার পরে আমি ওই bed এ কই কিছু পরিমাণ CHA দিয়েছি CHA এর পরে পাতা গুলোকে আমি শ্যাম্পু পানির জল দিয়েছি, এসব করার পরে আস্তে আস্তে আপাতত আমার এক চালান গেছে. আরেক চালান আমি লাগিয়েছি. ভাই আপনার তালেউঠতে আর কতদিন সময় লাগবে? তো ভাই একটা করতে আপনার এক মাস লাগে. একমাস হলে আপনার ভালো টমেটো, মোটা তাজা টমেটো পাওয়া যায়. অঃ, ভাই আসলে আমি ভাবতেছি যে আমিও টমেটো লাগাবো নাকি ভাই আমি যদি এই সময় এখন টমেটো লাগাই তাহলে কি আমার টমেটো অ্যাঁ মোটা তো হইবো এবং স্বাস্থ্যবানও হয়ে উঠবে আপনার. একটু পরামর্শ দিলে আর কি ভালো হতো ভাই, যেহেতু আপনি

আমি যেইটা লাগিয়েছি, এটাই শেষ চালান ভাই. এর পরে আর মনে হয় না ভালো হবে. হলেও তার ফলন কম হবে দেখেন এখন থেকে গরমের কিন্তু আভাসটা পরে গেছে তাপমাত্রা আপনার ত্রিশ degree এর উপরে উঠা শুরু করে দিয়েছে.

আমি এই চিন্তায় একটু চিন্তিত আর কি ভাই ভাই আপনে একটা কাজ করেন, ধান লাগান, কারণ আপনার বর্ষাকাল আসতে অনেক দেরি আছে ধান লাগলে আপনি বেশি উপকৃত হবেন. আমিও ভাবে পাচ্ছিলাম না, আসলে ভাই আপনি আমাকে অনেক বড় উপকার করলেন একটা suggest করে. আমার এখন মনে হচ্ছে যে ভাই ধান লাগানোর পরে আমি যদি পাট টা লাগাই তাহলে বন্যা যেহেতু একটু দেরিতে আসতেছে আমার মনে হয় ধান ওঠার পরে আবার পাটের ফলনটাও হয়ে যেতে পারে ভাই. আপনি কী মনে করেন?

আপনাকে তো একটা জমিতে, একটা জমিতে তিনবার চাষ করতে পারলেন এবার তো চাষ করছেন, এরপর ধান করবেন, দুবার ধান করার পরে বন্যা আসবে বন্যাতে আপনি পাট করবেন. পাট যাওয়ার পরে আপনি আবার নতুন একটা গম করতে পারবেন মানে আপনার খালি ফলন আর ফলন ভাই. হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন, আল্লাহর চাহিদায় অনেক কিছুই হচ্ছে ভাই, হ্যাঁ আর এই যে ভাই আপনার যে ফসলাদির কথা বলছেন ভাই শুধু তো ফসলের দিক দেখলেই হয় না,

আর বর্তমানে

অনেক বেশি ভাই. যার কারণে এগুলা

আমিও আপনার কথায় একমত, আমিও আপনার কথায় একমত এখন অনেক সারের দাম বেড়ে গেছে, আসলে এটা ঠিক হয়নি আমাদের সরকারের দিক নজর রাখা কারণ এত টাকা দিয়ে সার কিনে কখনোই তার চাহিদা মেটানো সম্ভব না. হ্যাঁ ভাই ঠিক কয়েছেন, আমরা মোটামুটি ভাবে কিনতে পারি কিন্তু যারা একদম সাধারণ গরিব কৃষক যাদের এই কৃষি কার্যে আবার জীবন নির্বাহিত হয় না তাদের দেখবেন কিন্তু ভাই তাদের কিন্তু অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয় এবং অনেকট অনেক দামে চড়া দামে সার টা কেনা ঔষধ কেনা পানি শেচের দিক দিয়ে গেলে এখন তেলের দাম অত্যন্ত বেশি ভাই. যার কারণে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, ওইটাই. কি বলেন ভাই আপনি?

পারি আমরা কি তার গ্রামের chairman কে বলতে পারি, chairman কে বলি তাহলে সেই chairman আমাদের জন্য কিছু একটা ব্যবস্থা করতে পারে. হ্যাঁ ভাই ঠিকই বলেছেন chairman আমাদের জন্য ব্যবস্থা করতে পারে আর আর chairman কে ধরাধরি কোন আমাদের জন্য free একটা যদি motor বসায় দিত যার মাধ্যমে অনেকগুলা জমির সেচ একবারে করা যেত যাকে বলে dept system ভাই. দেখছেন হয়তো মাঠে এগুলা অনেক আছে যদি সরকার থেকে একটা free করে দিত তাহলে আমাদের পানি সেচের খরচটা কিন্তু বেঁচে যেত ভাই. এটা কিন্তু অনেক সাধারণ জনগণের

আমরা মনে করেন আমরা আমাদের এলাকায় সরকার free করে দেয়নি, আমরা যে যার টাকা জড়ো করে এক একটি পাঁচ লিটার বলেন আপনি একটি কি বলেন ওটাকে আপনি?

dep dep টা এই dep টাই আমরা তৈরি করেছি ওখান থেকে আমাদের ধানের সময় পানি দেয়, এক্ষেত্রে আমাদের কিছু মূল্য দিতে হয়, বেশি চারা মূল্যে দিতে হয়. হ্যাঁ ভাই আমি অ্যাঁ যে এটা যদি সরকার আমাদের free এর ব্যবস্থা করে দিত তাহলে কিন্তু পানি সেচের দেওয়ার থেকে আমরা কিন্তু একটু নিস্তার পেতাম.

মানে জীবন

একদম ঠিক কথা বলেছেন, একদম ঠিক কথা বলেছেন আমি ওটাই ভাবছিলাম এক~ এখন এটা যদি কাজ অনেক ভালো হইতো কারণ তা এখন কি আর করব কিছু তো করার নেই. এটা ভেবে করতে, ভাই আপনি কি যেন কোন পরামর্শ দেন যে আমি টমেটোর পরে আমার জমিতে কি লাগাতে পারি. আমি আপনার ওটা আমি পরামর্শ দিতে পারি এর মধ্যে মধ্যে আপনার জমিটা কী অনেক উঁচু নাকি নিচু, এই বিষয়টা কিন্তু আমাদের আগে জানতে হবে ভাই? ভাই আমার জমিটা অত্যন্ত পরিমাণে উঁচু, মানে উচু জমি. ভাই আপনার জমি যেহেতু অত্যন্ত পরিমাণে উঁচু তাহলে ভাই আপনাকে suggest করব এই সময় আপনার যেগুলা পেঁয়াজ হয় ভাই আপনার পুরো জমিতে আপনি কিন্তু পেঁয়াজ লাগালেও অনেকটা লাভবান হতে পারেন ভাই. এবং পেঁয়াজের চাষ আপনার উচু জমিতে অনেক মানে ভালো হয়ে যাবে হ্যাঁ. কিন্তু পিয়াজের চাষ শেষ করার পরে ভাই আপনি যদি চান তাহলে পনেরো বিশ দিন জমি ফেলে রেখে তারপরে আপ বলেন ভাই এটা আমার মনে হয় আপনি এভাবে করলে আপনার একটা extra একটা ফসল আসলেও মানে কিন্তু আপনি অনেক উপকৃত হতে পারেন ভাই. একদম ভাই, আপনি একদম ঠিক কথা বলেছেন আসলে আমি এটা try করে দেখব অবশ্যই আর দেখা যাক তাহলে কি করা যায়. আচ্ছা আপনি আর আমি দেখেন পাশাপাশি কিন্তু পুঁই শাক লাগিয়েছি. আপনি কি কোন পুইশাক লাগিয়েছেন বা কোন সার কি দিয়েছেন আপনি আপনার জমিতে? না ভাই আমি এখনো শাক টাগ লাগায় নাই আপাতত জমি ফেলে রাখছি আমার সরিষা উঠানোর পরে কারণ প্রথমে বলেছিলাম ভাই যে জমির একটা উর্বরতার দরকার আছে শুধু একবার এক ফসলের দিক দিয়ে দেখলে হবে না জমির দিকেও দেখতে হবে. জমির দিক না দেখলে উর্বরতা নষ্ট হয়ে যাবে ভাই. এজন্য আমি জমিটাকে একটু ফেলে রেখেছি, কিছুদিন ফেলে রাখার পরে ওটাতে আবার ধান লাগাবো. আপনার সঙ্গে তো পরামর্শ করলামই ভাই. সেজন্য আমি আর extra কোন ফসল টসল লাগায় নাই জমিতে ভাই, বুঝছেন?

sorry বেগুন না চারপাশ দিয়ে আমার এই ডাটা শাক তার চারপাশ দিয়ে লাগিয়েছি আমি হচ্ছে লাল শাক, আমার শাকের ব্যবসাটা বেশি হয় কারণ এখন সকালে সবজি বাজারে শাকটাই বেশিই বিক্রি হচ্ছে. আর যেহুতু আমাদের গ্রামটা শহরের কাছাকাছি তাই মনে করেন সবকিছু আমাদের শহরে চলে যায়. হ্যাঁ ভাই ঠিক বলেছেন, এহন অ্যাঁ সে তো শহরে সবজির চাহিদা একটু অনেক বেশি. যার কারণে আর সবজি কিন্তু শীতের মধ্যে বেশি ভালো লাগে রে ভাই. আপনি এদিক দিয়ে একটা অনেক ভালো কাজ করেছেন যার মাধ্যমে আপনি অনেক লাভবান হতে পারতেছেন আমি মনে করি ভাই এবং আপনি

তো ঠিক বলেছেন পরিবারের চাহিদা তো মিটছেই পাশাপাশি আরো অনেক লোকজন যারা জমির ফসল চাষাবাদ করতে পারেনা তারাও কিন্তু এই শাকসবজি কিনে খাচ্ছে, যার মাধ্যমে তাদেরও অনেক উপকৃত হচ্ছে ভাই. এটা কিন্তু অনেক ভালো দিক ভাই, আপনি কি বলেন? হ্যাঁ ভাই এটা ভালো দিক, আপনি ওটা করতে পারেন, আপনি করবেন আশা করি এর পাশাপাশি আমাদের এই আমাদের সোব~ সবজি যেটা আমরা উৎপাদন করছি এটা আমাদের যারা গরীব আছে যারা কিনতে পারেনা তাদেরকে দান করা উচিত ভাই এক্ষেত্রে আল্লাহ চাইলে আমাদের ফলন ভালো দিতে পারে. হ্যাঁ ভাই ঠিক বলেছেন যারা গরীব দুঃখী মানুষ তাদের কে আমাদের উচিত সাহায্য করা এবং আমাদের উচিত তাদেরকে free free দেওয়া. যাতে তারা জীবন নিবির~ নি~ মানে জীবন নির~ নি~ নির্বাহী করতে পারে আর কি ভাই বুঝতেই পারতেছেন তো. একটা মানুষের জীবন

সঠিক, সঠিক. হ্যাঁ ভাই, তো ভাই আপনার

সামনেও দেখা যাক আপনি আমাকে পরামর্শ দিবেন এভাবেই সাহায্য করবেন যদি কোন প্রয়োজন

সংকোচ করবেন না আমাকে phone দিবেন phone দিয়ে বলবেন আমি আপনাকে যথাযথ help করব ভাই. হ্যাঁ ভাই অবশ্যই আমি পরামর্শ নেব এবং আপনার সঙ্গে পরামর্শ করেই চাষাবাদ করব আপনি অনেক মোটামুটি ভালো ভাই হ্যাঁ আপনি আমাদের অনেক সাহায্য করবেন আশা করি ভাই যার মাধ্যমে আমরা অনেক উপকৃত হতে পারি. অবশ্যই ভাই আমাদের গ্রাম এলাকায় এসেন এসে শাক সবজি খেয়ে যেয়েন শাগের দাওয়াত থাকলো, অবশ্যই আসবেন. অবশ্যই ভাই আপনিও আসবেন আমাদের এলাকায় ভাই এসে শাকসবজি খেয়ে যাবেন হ্যাঁ ভাই.

আচ্ছা ভাই ঠিক আছে আল্লা হাফিজ ভালো থাকেন ভাই

Hello, আসসালামু আলাইকুম, সামিম সাহেব. আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, রুবেল সাহেব, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি, আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে? জি আলহামদুলিল্লাহ আমার শরীর স্বাস্থ্য ভালো আছে, আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে? জি জি জি, আমিও আল্লাহর রহ, অশেষ রহমতে, আল্লাহর রহমতে সুস্থ আছি, যাই হোক আজকে আমি আপনার সাথে আমাদের Job Section বা চাকরি বাকরি নিয়ে কিছু কথা বলতে যাচ্ছি বা, কথা বলতে ইচ্ছুক আপনি কি আমার সাথে কথা বলতে ইচ্ছুক? জি জি আমিও ওই বিষয়ে আপনার সাথে কথা বলতে ইচ্ছুক। জি, জি, তাহলে আপনি আমাদের চাকরি বাকরি সম্পর্কে কিছু বলেন তো দেখি, একটু ধারণা দেন তো দেখি, বর্তমান. চাকরির ব্যবস্থা নিয়ে।